সেখানে একটি দোলনা ও রয়েছে এবং সামনেরটা বাঁশ দিয়ে--

ছোট ছোট চারা গাছ টবে বসানো আছে।

একটি বড় রাস্তার উপর একটি বড় বাস দাঁড়িয়ে আছে। বাসটির রং --

এবং সামনে একজন মহিলা হলুদ রং এর শাড়ি পরে দাঁড়িয়ে আছে।

ব্যাঙ্ক এর দরজাটি কাঁচের দরজা।

টপ পড়েছে এবং চুলটা খুব সুন্দর করে ছাড়া আছে এবং নিচের লাল রঙের ।

বাগানটিতে খুব সুন্দর ভাবে ফুল ফুটেছে গাঁদা ফুল হলুদ লাল রঙের।

এখানে একটি বড় রাস্তার উ পদর্শনী করেছে। যেখানে নীল রঙের--

ডিজার রয়েছে সুন্দর হাত দিয়ে শো করে রাখা হয়েছে।

এখানে চারদিকটা লোহার রঙ্গিন বেরিকেড করে ঘেরা আছে।

এবং ভিতরে বড় বড় গাজ রয়েছে এবং ঘরটি সাদা রংয়ের দেখা যাচ্ছে।

কিছু-উ তয়েরি করছে এবং ঘরটির মধ্যে ছোট ছোট টবে ছোট ছোট গাছ বসানো আছে।

এখানে একটি বড় প্যান্ডেল হয়েছে। সামনে নীল রঙের--

এবং বিল্ডিং -টির সামনে বড় রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তার উপরে কিছু জন বাইক এ চড়ে--

দৃশ্যটি খুব সুন্দর লাগছে দেখতে।

গাছের পাতাগুলো শুকনো হয়ে নিচে পড়ে আছে এবং পাথরগুলো ধূসর রঙের।

প্যান্ডেলটি সাইড -এ একটা স্কুটি -ও দাঁড়িয়ে আছে ।

এটি একটি বড় জামা কাপড়ের দোকান। দোকানের ভিতরে--

চেক ইন করে কিছু জন লোক যাতাযাত করছে এবং বিল্ডিং -টি সাদা রঙের এবং মাঝখানে --

এটি একটি বড় দোকান যেখানে রেক গুলোতে খুব সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখা আছে ।

এবং একটি লোক দাঁড়িয়ে আছ --

আর একটি মন্দিরে একজন লোক সাদা গেঞ্জি পড়ে বসে আছে।

এখানে একটি স্টেজ এর মত রয়েছে স্টেজ এর উপরে কিছু জন মেয়ে এবং একটি ছেলে রয়েছে।